এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি রাস্তা। রাস্তার একপাশে বাড়ি রয়েছে একটি বাড়িটি কিছুটা বিশিষ্ট এবং বাড়ির নিচে--

বিভিন্ন দোকানপাত রয়েছে যার মধ্যে কিছু দোকান বন্ধ এবং একটি দোকান খোলা রাস্তা এক সাইড এ দোকানের পাশে একটি সাইকেল রাখা আছে বাড়িটি বেশ সুন্দর এবং রাস্তাটি ফাঁকা।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি রাস্তা রাস্তার একপাশে একটি ব্যাংক রয়েছে ব্যাংক টির নাম এইচ.ডি.এফ.সি ব্যাংক একটি বাড়ি রয়েছে তার নিচে--

এবং কিছু মানুষের চলাচলও দেখা যাচ্ছে। রাস্তাটি বেশ চওড়া। এটি দিনের বেলা। রাস্তার এক সাইডে বেশ বড় বাড়ি রয়েছে।

নৌকায় একজন মাঝি রয়েছে যে নৌকা চালাচ্ছেন নৌকায় বেশ কিছুজন বসে রয়েছেন মাঝিছাড়া চারপাশে খুব সুন্দর জায়গা।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি এটি একটি বেশ বড়ো গঙ্গা গঙ্গার উপরে একটি--